আর আর, যখন প্রাথমিক school এ পড়তাম, সেখানেও খুব সুন্দরভাবে আমাদেরকে প্রাথমিক যে শিক্ষাটা সেটা দেওয়া হয়েছিল। যার জন্যই আমরা উচ্চবিদ্যালয়ে উঠে কোনোরকম অসুবিধা হয়নি পড়াশোনায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা যদি, ঠিক মতন পড়াশোনা না শেখাত তাহলে হয়ত আমরা খুব সুন্দরভাবে পড়াশোনায় আগাতে পারতাম না। প্রাথমিক বিদ্যালয়ে্ব আমাদেরকে খূব সুন্দরভাবে পড়ানো হত, বোঝানো হত এবং নানারকম হাতের কাজ করানো হত। যার জন্য, আমরা খুব সুন্দর সেখান থেকে শিক্ষা পেয়ে উচ্চবিদ্যালয়ে যেয়ে সেখানটায় পড়াশোনা শেষ করতে পেরেছি। আমি প্রাথমিক বিদ্যালয় মালদা সরস্বতী school থে~ থেকে pass করি এবং তারপরে মালদা কৃষ্ণমোহন school এ ভর্তি হই। সেখানটাও আমাকে সেই উম বিদ্যালয়েও আমাকে নানারকম বন্ধু-বান্ধব খুব সুন্দরভাবে উম সাহায্য করত, যার জন্য কোনো অসুবিধা আমাকে পেতে হয়নি। আর তারপরে, কিছু পারিবারিক কারণে আমি তো চলে আসব বালুরঘাটে সেখানটাও, খুব সুন্দরভাবে পড়াশোনা শেষ করেছি। প্রত্যেকটা school এর স্মৃতিগুলো খুব সুন্দর আমার কাছে এবং প্রত্যেকটা শিক্ষক-শিক্ষিকারা ভালো ছিল জন্যই, আমি এত ভালভাবে পড়াশোনা করতে পেরেছি এবং আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি. এর জন্য প্রত্যেকটা। শি~ প্রত্যেকটা শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ যা~ জানানো উচিত। আর প্রত্যেকটা সহপাঠী যারা আমার বন্ধু-বান্ধবী ছিল, তারাও খুব সাহায্য করেছে যার জন্য আমি হয়ত খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পেরেছি। সেই ছোটবেলায় এত সুন্দরভাবে পড়াশোনা কোরে গেছি জন্য, আজকে আমি প্রতিষ্ঠিত। তা ছাড়া খুব সুন্দর স্মৃতি

বিদ্যালয় জীবনে রয়েছে। আমি তার জন্য খুব আনন্দিত। বিদ্যালয়ে সময় গুলো কতো তাড়াতাড়ি কেটে গেছে, এখন সেগুলো মনে পড়লে খুব ভালো লাগে। বিদ্যালয় জীবনটা সবারই খুব সুন্দর হয় এবং সেটা মনে রাখার মতন হয়। প্রত্যেকেই বিদ্যালয় জীবনটা খুব সুন্দরভাবে কাটায়। যার জন্য সেটা খুব সুন্দর স্মৃতি হয়ে সারাজীবন থেকে যায়। আমার কাছেও আমার বিদ্যালয় জীবনটা খুব সুন্দর। এবং সেটি খুব সুন্দর ভাবে আমার স্মৃতির পাতায় রয়ে গেছে। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা বন্ধু-বান্ধব এখনও আমার দেখা হলে বা মনে পড়লে খুব ভালো লাগে। আমার বিয়ে আমার বিয়েতে আমার যেই থেকে বিয়ে ঠিক হয়েছিল আমার পেপার দেখে বিয়ে ঠিক হয়েছিল পেপারে অ্যাড দিয়েছিলো আমার। মানে বরের বাড়ি থেকে পেপারে অ্যাড দেওয়া হয়েছিল পেপারে বিজ্ঞাপন দেখে আমার বাবা বিয়ের কথা ঠিক করেছিল তো আমার যেই থেকে বিয়ে ঠিক হয়েছিল সেই তারপর থেকে। আমাদের পুরো কেনাকাটা সমস্ত নানারকম সমস্ত কি হবে না হবে সব পরিকল্পনা শুরু হয়ে গেছে কিভাবে কিভাবে কি হবে না হবে সমস্ত কিছু যেন বাড়িতে অনেকদিন পর একটা বিয়েবাড়ি শুরু হয়েছে। আর আমি যেহেতু জয়েন্ট বাড়িতে মানুষ হয়েছি একত্রিত ভাবে সবাই সেহেতু আমার বাড়ির অনেক মেম্বার আছে। হয়তো আমরা থাকতাম আলাদা ভাবে কিন্তু কোনো অনুষ্ঠান করলে সবাই আমরা একসঙ্গে জড়ো হতাম এবার যেই আমার বিয়ে ঠিক হয়েছিল তখন সবাই খুব আনন্দ। কেনা কি কিনবে কি করবে না করবে সব ঠিক চিন্তা ভাবনা চলছে আমিও ভাবতে থাকলাম যে কি রঙের বেনারসি নেবো। বাবার সাথে গিয়ে বাবা মা সকলের সাথে গেছিলাম বিয়ের কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা করতে গেছিলাম গরিয়াহাটে বিয়ের কেনাকাটা করতে সেখানে গিয়ে।

বেনারসি ছাড়াও বাবা আমকে আরও দু তিনটে শাড়ি কিনে দিয়েছিলো তার মধ্যে ছিল চিকক ছিল তারপর আর একটা সিল্কের উপর শাড়ি ছিল ওইখানেই খুব মানে সুন্দর সুন্দর শাড়ি গুলো ছিল। বাবা আমাকে আরো দুটো তিনটে শাড়ি কিনে দিয়েছিলো শাড়ি কেনা হলো মায়ের শাড়ি কেনা হলো বোনের শাড়ি কেনা হলো সবাই কে কি বিয়ের দিনে পড়বে সেই মতো সব কেনা হলো কিনে কিনে আমরা গেলাম ওখান থেকে। cosmetics কিনতে আমার বিয়ের কি cosmetics কেনা হবে সমস্ত সাজ গজের জিনিস সাজ গজের জিনিস কিনতে একটা দোকানে গেলাম সেখানে বললাম কি কি যাবতীয় জিনিস সমস্ত সাজগোজের কি সমস্ত। একটা কোম্পানি ল্যাটিন কোম্পানি সমস্ত কিনলাম যাবতীয় কিছু যা লাগে যে রকম সমস্ত ওরা দিয়ে দিলো তার সাথে সাথে আমার বরেরও কিছু যে সমস্ত লাগে সেই সমস্ত জিনিস গুলো নিলাম। তারপর ওখান থেকে গেলাম বরের পাঞ্জাবি কিনতে পাঞ্জাবির জন্য বিয়ের যে লাগে সেই সমস্ত কেনাকাটি লহো সমস্ত গরিয়াহাট থেকেই সমস্ত আমরা মার্কেটিং করেছিলাম তারপর। একদিনে তো সব কিছু আর হয় না কেনাকাটা আবার সেদিনে আমার বাড়ি থেকেই কলকাতাটা অনেকটাই দূর ছিল তাই আমি সকালে বেরোতাম কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে রাত্রি হয়ে যেত। নয়টা সাড়ে নয়টা বেজে যেতো তাই এক দিনে সব কেনাকাটা করতে পারতাম না আবার আর একদিন আসা হয়েছিল সেই দিন সব ওই শ্বশুর বাড়ি যাদের সব ওই প্রণামী দেওয়ার থাকে সেই সব অনেক শাড়ি কেনার ছিল। সেইগুলো সব লিস্ট করে রাখা হয়েছিল সেই লিস্ট দেখে দেখে মিলিয়ে মিলিয়ে সব কেনা খুব আনন্দ লাগতো কিনতে। আজকে মার্কেটিং যাওয়া হবে মানে বিশাল ব্যাপার সকাল থেকে উঠে রেডি সেডি হয়ে যেতাম একদম মার্কেটিং এর জন্য তৈরি হয়ে যেতাম গিয়ে সারাদিন কেনাকাটা হতো কেনাকাটা করে সকালেই শুধু রাত্রি এ একদম ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম।

আমার শ্বশুর বাড়ি থেকেও আমাকে জিজ্ঞাসা করা হয়েছিলো কি রঙের বেনারসি তুমি কি কালারের কি রঙের নেবে আমিও বলে দিয়েছিলাম ওখানেও ওরাও আমকে আমার পছন্দের কালার অনুযায়ী আমাকে বেনারসি দিয়েছিলো। ভালো তার সাথেও আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি দিয়েছিল আমার যে গুলো খুবই পছন্দের ছিলো খুবই পছন্দের ছিলো তারসাথে সমস্ত কিছু এবার বিয়ের দিন এগিয়ে আস্তে থাকলো। বিয়ের আগের দিন সমস্ত বাড়ি ভরতি লোকজন এসেগেছিলো আমার যেহেতু আগেই বললাম আমার অনেক বড়ো ফ্যামিলি একসাথে সবাই থাকতাম তাই যেটু যেটিমা কাকুরা। দিদি দাদারা বৌদিরা সকলেই এসে গেছিলো আগের দিনে মোটামুটি সব্বাই এসে গেছিলো আগের দিন মানে আমাদের আই বুড়ো ভাত থাকে আই বুড়ো ভাতে সমস্ত একটা সুন্দর দুপুর বেলায় খাওয়া দাওয়ার বাবস্থা থাকে। সবাই আত্মীয় সজনরা এসেগেছিলো আমাকে সবাই মিলে একসাথে মিলে একটা আইবুড়ো ভাত যে খাবারের থালি সেটা সবাই মিলে সুন্দর করে সাজিয়ে আমি খুব সুন্দর করে একটা ভালো শাড়ি পোরে। সেজে গুঁজে বেশ বসেছিলাম বেশ নিজেকে একটা অন্য রকম আলাদাই ভেতরে অন্য রকম মনে হচ্ছিলো তারপরে হলো কি মেহেন্দি হাতে মেহেন্দি করা পুরো সেই সাড়া। বিকেল থেকে মেহেন্দি করতে বসে ছিলাম পুরো সেই সাড়া সন্ধ্যে আঁটটা সাড়ে আঁটটা অবদি মেহেন্দি পড়া চলল সকলে মিলে মেহেন্দি সেই মেহেন্দি পোড়ে আর কোনো ভাবে। আর কিছু করতে পারছি না না কিছু খেতেও পাচ্ছি না বাথরুমে যেতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি কিচ্ছু করতে পারছি না সেই ভাবেই হলো মা জেঠিমারা সবাই মিলে। খাইয়ে দিতে লাগলো তারপরেতে আস্তে আস্তে সাড়ারাত্রি বিয়ের আগের দিন সাড়া রাত্রি সব আমাদের গল্প গুজব কারোর ঘুম নেই হাসি ঠাট্টা।

আমার বাড়িতেই আমাদের সমস্ত আমাদের বিয়ের প্যান্ডেল হয়েছিলো পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছিলো আলো দিয়ে সাজানো হয়েছিলো সুন্দর করে সাজিয়ে বেশ সুন্দর লাগছিলো। বাড়িতে সব লোকজন ছিলো হই হই হচ্ছিলো একটা আলাদাই অন্য রকম মনে হচ্ছিলো আর ভেতরে একটা অন্য রকম কাজ হচ্ছিলো যে মনে হচ্ছিলো যে আজকের রাতটা হলেই। পরের দিনই আমাকে একটা অন্য বাড়িতে চলে যেতে হবে এই বাড়িটা ছেড়ে দিয়ে এটাও একটা মনের ভেতরে হচ্ছিলো সেটাও একটা খুব খারাপ লাগার জায়গা ছিলো তারপর সেই বিয়ের দিন সকাল হলো। সকাল থেকেই বাড়িতে সেই একটা সানাই বাজঝে সব লোকজন এসে গেছে আর একদম হই হই ব্যাপার সকাল থেকেই সব জল খাবারের বাবস্থা করে। বাবস্থা করেছিলো আর আমাদের বিয়ে বিয়েটা হবার জন্য একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিলো সেটা বাড়ি থেকে একটু সামান্য দূরে ছিলো সেখানে বিয়ের জন্য ব্যবস্থা করা হয়েছিলো। জন্য সেখানটার করা হয়েছিলো সকালেই অনুষ্ঠানটা যাবতীয় যা নিয়ম কানুন থাকে সেগুলো সব আমার বাড়িতেই হয়েছিলো গায়ে হলুদ যাবতীয় কিছু আমার বাড়িতেই হয়েছিলো। সমস্ত আত্মীয় সজনরা মিলে সেগুলো গায়ে হলুদেতে সবাই পাঁচজনরা সাতজন এও থাকে সেই এওরা মিলে সবাই মিলে গায়ে হলুদ দিয়ে দেওয়া বরের বাড়ি থেকে গায়ে হলুদ আসলো। সবাই মিলে হই হই করে উলু দিয়ে মানে গায়ে হলুদ এসেছে বরের বাড়ি থেকে সেই গায়ে হলুদ আসার পর আমার গায়ে হলুদ এলো তারপর নানিমুখের একটা পাঠ থাকে সেই নানিমুখ হলো।

সেদিকে নানিমুখও শেষ হইনি এদিকে পার্লারের মেয়ে সাজাতে চলে আসে এতে কি তাড়াহুড়োর ব্যাপার যাই বা হোক নানি মুখ শেষ হওয়ার পরে তাড়াতাড়ি করে কিছু একটা অল্প কিছু। খেয়ে টেয়ে নিলাম সেদিন তো সেরকম কিছু খাওয়া যায় না ভাতটা ওই লুচি মিষ্টি একটু কিছু খেয়ে নিয়ে তাড়াতাড়ি আবার পার্লারের মেয়ের কাছে সাজতে বসে গেছিলাম। তাড়াতাড়ি পার্লারের মেয়ের কাছে সাজার সে অনেকটা টাইম লাগবে এখন সাজের জন্য দিয়ে সব সাজানো টাজানো হলো। সমস্ত কিছু সাজানোর পরে যেটা আমি আবার যেখানে রাত্রিরের ও অনুষ্ঠানের জন্য যে বাড়িটা ভাড়া করা হয়েছিলো সেখানে আমি গেলাম সেখানেতে সমস্ত যাবতীয় নিমন্ত্রিতি লোক সব একে একে আস্তে থাকলো সন্ধ্যে থেকে। যাবতীয় সব লোক আস্তে থাকলো তারপর আমার বর মশাইরা আসলেন বরের বাড়ি থেকে লোকজন বর আসলেন বর যেহেতু আমার বাড়ি থেকে আমার বরের বাড়িটা অনেকটা দূরে ছিলো অতো রাস্তা ওরা আস্তে আস্তে পুরো। হাফিয়ে উঠেছিল বরের বাড়ির লোকজনেরা প্রায় ভাবলো আর রাস্তাই মনে হয় খুঁজে পাবো না এতো দূর রাস্তা ছিলো যাই বা হোক তবুও ওনারা এসে । ওরা আসার পরে অতো দূর থেকে যেহেতু এসেছিলো তাই ওদের একটা সবার সন্ধ্যে বেলায় একটা জলখাবারের বেবস্থা রাখা হয়েছিলো প্যাকেট সিস্টেম করে তারপর সবাইকে জল টল খেতে দেওয়া হলো বরের বাড়ির লোক দেরকে। বর এলো বরের সাথে বরের বন্ধু বান্ধবরা সবাই তো থাকেই যেরকম তো সবাই জানো ওরকম ছিলোই তারপরে আমাদের বিয়েটা শুরু হল। বিয়েটা শুরু হলো আমাদের ঠিক রাত্রিএ বিয়ে ছিলো না মোটামুটি সাড়ে নয়টা সাড়ে দশটার মধ্যেই বিয়ের একটা টাইম লগ্ন ছিলো এই সময়তেই বিয়ে হল বিয়েটা হল। তারপরে সব এবার সব লোকজন আত্মীয় স্বজনরা সব সেই সময় একটা খাবার ব্যাপার থাকে সমস্ত কিছু আর আমার বিয়েতে যা সুন্দর মেনু ছিলো মানে যা পছন্দ করতাম বাবা সেই মেনু গুলোই করেছিলো। লাচ্ছা পরোটা ছিল চিলি পনির ছিল উম খাসির মাংস ছিল চিংড়ি মাছের মালাই কারি ছিল আচ্ছা একটা মাছের একটা চপ ছিল। খুব সুন্দর সব অনেক কিছু খাবার পছন্দ মতো অনেক খাবার বাবা সমস্ত কিছু করেছিলো সবাই খেয়ে খুব ভালো বলেছিলো রান্না সমস্ত কিছু। বরের বাড়ির লোকেরা তো খেয়ে খুবই ভালো বলেছিলো যে এত ভালো খাবার দাবার হয়েছিলো গেল সেদিন রাত্রিটা সমস্ত কিছু সব ভালোয় ভালোয় মিটে গেলো পরের দিন সকাল হলো সেই বিদায় বেলা। সবারই যে একটা হয় একটা মনের ভেতরে একটা জায়গা ছেড়ে চলে যেতে হবে এটাতো থাকেই যথারীতি সেই মন খারাপের জায়গা সেই মন খারাপ। সকলে মিলে আশীর্বাদ করার পর আমার আস্তে আস্তে বিদায় দেওয়া হলো বিদায় আমার বাবা মা সকলের তো খুবই মনের মানে যা হয় বাবা মায়ের মনে তারপর আমি অতো রাস্তা অতিক্রম করে । খুব শরীরে খুব ক্লান্তি তারপর অতো রাস্তা এইকরে আসলাম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে আসলাম কিন্তু শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা নেই। কারণ আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গেছে আমার শ্বশুর মশাই আছেন শ্বশুর মশাই আমাকে বরন করিয়ে নিয়ে আসলো বাড়িতে সব কিছু করলো শ্বশুর মশাই। যেগুলো যার শাশুড়ি মায়ের কাজ সেগুলো তা করলো যেগুলো যা করার সমস্ত কিছুই। Hello আসসালাম ওয়ালায়কুম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 জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমি একটা

আলহামদুলিল্লাহ সবারই ভালো কিন্তু আমি একটু সমস্যায় আছি। কি সমস্যা ভাইয়া? তুমি তো আমার ছোট ভাই রাকিবের সম্পর্কে জানো সে অনেক শান্তশিষ্ট্য দুষ্টু ছেলে কিন্তু কেমন যেন হঠাৎ করে ছেলেটা গোমরা মুখে হয়ে আছে। তো ওর গোমরা মুখে হবার কারণ কি ওরে কি কোন ব্যাপারে কি ওরে কোন কিছু চাপ দিয়েছিলেন? অ্যা চাপ দেওয়া বলতে কি তুমি তো জানো সে অনেক ভালো student হ্যাঁ সামনেই ওর পরীক্ষা কিন্তু বর্তমানে ও চাইছে যে পড়াশোনাতে তো একটু মনোযোগী দিতে হবে অবশ্যই কিন্তু সে আর কি মানে TV দেখা নাটক দেখা হ্যাঁ cinema দেখতে যাওয়া এসবে খুবই আগ্রহী হ্যাঁ কিন্তু ওর তো পরীক্ষা ওকে পড়তে হবে কি করা যায় বলোতো? এটাতে আসলে পড়াশোনায় মনোযোগ যদি না আসে তাহলে এটাতে রোগীকে চাপ দেওয়ার কোন দরকার নাই। মানুষের জীবনে আসলে বিনোদন জিনিসটা একটা মৌলিক চাহিদা হয়ে উঠছে। সেই বিনোদনটাই সবাই চায়। ওরে আসলে বুঝাইতে হবে যে ও ভালো করে পড়াশোনা করে তারপর ঘুরতে নিয়ে গেলেন কোন শিশু park নিয়ে গেলেন মাঝেমধ্যে তোমার ঘোরাফেরা করতে হবে। ওর হাতে কি phone আছে? হ্যাঁ ওর হাতে phone আছে। phone এখনই দেওয়াটা তো ঠিক হয় নাই। তাই! আচ্ছা তোমার কি মনে হয় ওর মন ভালো করতে আমার কি কি করা উচিত? করা উচিত ঠিক আছে phone দিয়ে ছেলে মানুষকে এতোটুকু phone দেব ওটা তো ঠিক হয় নাই তার জন্য ওর phone আসক্তি হয়ে যাচ্ছে phone তো আবার অনেক কিছুই আছে আঠারো প্লাস যদি কিছু আসক্তি হয় তাহলে কিন্তু সমস্যা যা মারাত্মকভাবে এফেক্ট করবে ওর উপরে বুঝতে হবে বিষয়টা phone দিলেন কেন? phone দিয়েছিলাম যাতে

বার বার বন্ধের দিন ঘুরতে যাওয়ার আপনারা সবাই এখন যদি গোমড়ামুখী হয়ে থাকে মোবাইলে প্রতি আসক্তি হয় তাহলে তো হবে না। সেটাই আচ্ছা এই মুহূর্তে আমাদের সবারই আমাদের সবারই উচিত সবার উচিত প্রতি সপ্তাহে ঘুরতে যাওয়া নিজের পছন্দের দিকে ধান রাখা অর্থাৎ এই জিনিসটা মানুষের ব্রেনে effect করে।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

তারপরে হচ্ছে সামাজিক যে movie গুলা যেটা থেকে আমরা শিক্ষা পাব ঠিক আছে শিক্ষনীয় কত কত ছবি আছে আমরা দেখতে পারি তারপর প্রত্যেক সপ্তাহে বা না হোক প্রত্যেক মাসে আমরা একবার ঘুরতে যাওয়া উচিত মন খান ফুরফুরা থাকে। সেটাই তবে রাকিব আমার ছোট ভাই ও কিন্তু movie দেখতে বেশি ভালোবাসে বিশেষ করে যে auction movie গুলা হ্যাঁ ওগুলো দেখতে ভালোবাসে আর ওর favourite person নায়ক হল

ও শাহরুখ খানের movie গুলো দেখতে কিন্তু অনেক ভালোবাসে তা তুমি কি শাহরুখ খানের movie সম্পর্কে জানো ওর movie তুভি দেখেছো তুমি কখনো?

সব সময় দেখি যে comedy নাটক গুলা আছে না শুরু থেকে শেষ হয়ে যাবে এগুলা ও মানে ফুল drama এগুলা আমি দেখি আর এখন আজকালকার যুগে কিন্তু cinema cinema hall হল এই জিনিসটা উঠেই গেছে প্রায় এখনর cinema হলে যায় না এখন আপনার mobile অনেক সব নতুন নতুন ছবি দেখতে পাওয়া যায় তো বাসা থেকে বের না হয়ে মানুষ এখন online অনেক কিছুই করে ফেলতাছে কিন্তু যে আমরা online ব্যবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে mobile

এগুলোতে ঘুরতে যেতে হবে মানব জীবনে মস্তিষ্কে effect করে যে বিভিন্ন দৃশ্য দেখা মানে সবকিছু বিনোদন জিনিসটা

সেটাই আচ্ছা তুমি এর মধ্যে কি এখন তো শীতকাল তুমি এর মধ্যে কি কোথাও picnic গিয়েছিলে? জি বুঝলাম না এখন তো শীতকাল। শীতকালেই তো সাধারণত আমরা picnic যাই। তুমি কি কোথাও picnic গিয়েছিলে? আমি আসলে দু হাজার আঠারো তে কলাজ থেকে গিয়েছিলাম শীতকালে বলতে ফেব্রুয়ারি মাসে তখন তেমন একটা শীত নাই শুধু কিছু কিছু শীতের আভাস ছিল আসলে ভালো লাগে college র সব সবার সাথে ঘুরতে যাওয়াটা আসলে খুব মজার সবকিছু মনের ভিতরই ছিল এই নিয়মের এতোটুকু সময়ের মধ্যে আমরা কত entry করেছি। আচ্ছা তাহলে খুবই enjoy করেছ জায়গাটা কি বলতে পারো? আচ্ছা তুমি কি কি enjoy করেছিলে উপভোগ করেছিলে আমায় ওই বিষয়ে একটু বলতে পারো। অবশ্যই কেন নয়? গিয়েছিলাম আমরা সৃতাপুরে গিয়েছিলাম ওইখানে আমরা গিয়েছিলাম হচ্ছে park গিয়েছিলাম আর কি সব সবাই মিলে আমি তো girls college পড়ি। তো ওইখান থেকে গিয়েছিলাম সব মেয়েরা এখানে কোন ছেলেরা এলাও ছিল না শুধু teacher ছিল তবে মেয়ে teacher রা বেশি ছিল যেখানে আমরা অনেক entry করছি।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

তাহলে সময়টাও ভালো যাবে স্মৃতি হিসেবে থাকল মনটাও ফুরফুরা থাকে। মানুষের সাথে একটা আত্ম সম্পর্ক গড়ে ওঠে যদি অন্য কোন জায়গার মানুষ আসে তখন তাদের সঙ্গেও একটা আত্ম সম্পর্ক গড়ে ওঠে। এসব অনেক ভালো লাগে বিষয়টা। হ্যাঁ সেটাই দেখুন আজকালকার যুগের মানুষরা যে online movie দেখে আরো কত কত নাটক movie এগুলা দেখে এগুলা আসলে অনেক বিশেষ করে এই বৈচিত্রের গুলা যারা পরীক্ষা দেবে ছেলেপুলেরা পাজি ফিফার এই খেলাধুলাতে আসক্তি হয়ে যাচ্ছে যার কারণে এটা মারাত্মকভাবে ব্রেনে effect করছে আর শিক্ষাগত ইচ্ছা কমে যাচ্ছে আর কি হ্যাঁ, তুমি ঠিক বলেছ আমার ছোট ভাই ও ঠিক একই মানে একই রাস্তায় হাঁটাচলা শুরু করেছে তা আমি চাচ্ছি তার কাছ থেকে phone নিয়ে বর্তমানে first of all তাকে আমি কোথাও ঘুরতে নিয়ে যাই। হ্যাঁ তুমি আহ সিলেটে কোথায় যেন গিয়েছিলে? চা বাগানে সিলেটে মনে হয় গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম একবার গিয়েছিলাম আচ্ছা পৃথিবীতে

কথে? জাফলং এ গিয়েছিলে?

যে আমার family কে নিয়ে বিশেষ করে রাকিবকে নিয়ে তোমাকে নিয়ে জাফলনে যেতে। তাতে তুমি কি বলো? আমরা অনেক enjoy করবো সবাই মিলে। হ্যাঁ অবশ্যই যেতে পারেন তো আসলে বিনোদন জিনিসটা সবার life থাকা দরকার যদি কারোর খুবই clear হয়ে যায় হ্যাঁ হু অন্য জায়গার মানুষ দূর সম্পর্কে জানা যায় তার সম্পর্কে জানা যায় অনেকের ভালো লাগে আমাদের generation দরকার শিক্ষা যেমন আমাদের মৌলিক চাহিদা খাবার যেমন আমাদের মৌলিক চাহিদা তেমনি বাদে মনুষ্য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

তোমারও তো ছোট ভাই বোন আছে।

আমাদের ছোটদের নিয়ে খেলাধুলা করতে সেখানে আমরা হ্যাঁ বিভিন্ন ধরনের physical খেলাধুলার পাশাপাশি হ্যাঁ physical খেলাধুলার মধ্যে cericket football হ্যাঁ খেলার পাশাপাশি আমরা চাইছি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 অনেক ভালো হবে picnic গেলেই মানে ওরকম এরকম যে একটা ইয়া না করলে হয় না ঠিক আছে অনেক আনন্দ হবে তুমি কি বলো? পরিবারের সবাই মিলে এটা অনেক ভালো হবে নাচ গান কৌতুক সবকিছু এক একজন এক একটা topic নিয়ে কথা বলবে দিয়ে বা ক একটা topic নিয়ে এই জিনিসটা salect করে তারপর যার যার ইয়েতে নাচ থাকবে সে নাচবে যার ইয়েতে আসবে গান সে গান গাইবে এরকম অনেক ভালো হবে। তাই তোমার গানের কন্ঠ কি অনেক ভালো আমি চাইবো যেন তোমার যে token উঠবে তুমি ওই token টা তে যেন তোমার গান ওঠে কারন তুমি অনেক ভালো গান করতে পারো। হ্যাঁ হ্যাঁ সেটাই অনেক ভালো হবে যাইহোক আমরা enjoy করবো। যাবো ইনশাআল্লাহ এখন তো শীতকাল শীতের প্রকোপ টা একটু বেশি তো তো আমি চাইছি আর একটু কমুক তারপর ফেব্রুয়ারি মাসেই যাই। হ্যাঁ এটা তুমি ভালো বলেছ কারণ এই শীতকালে আমরা যদি যাই এত long jurney অসুস্থও হতে পারি তাই entertainment এর চেয়ে আমাদের বরণ ক্ষতিটা বেশি হবে তুমি অনেক ভালো বলেছ তো তুমি এই picnic

বলতো যাতে আরো আমাদের আরো অনেক মজা হয়। এতোটুকুই ঠিক আছে কারণ এখন তো দিন ছোট না তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আরো কত রকমের আর এছাড়া আর একটা জিনিস add করতে চাই সেটা হচ্ছে চেয়ার খেলা। তাই এটা তো অনেক ভালো কথা chair খেলার সাথে তুমি আরো একটা জিনিস add করতে পারো সেটা হলো ওই যে তুমি জি বাংলা serial দেখো নি দিদি নাম্বার ওয়ানে পাতিল ভাঙ্গা এক ধরনের খেলা আছে চোখ বেঁধে দেয় পাতিল ভাঙতে হয় এই ধরনের খেলাধুলা কিন্তু খুবই মজাদার একদম তবে হ্যাঁ সবার শিক্ষামূলক যে ওইগুলো দেখার ভাই রাকিবের কথা বলতাছি ওরে আসলে ওইগুলো কি আশক্ত করা উচিত তবে বেশি না। mobile এগুলো যেন বেশি ঘাটাঘাঁটি না করে আমি মনে করি এখন তোর সামনে পরীক্ষা ও যেন পড়াশোনায় মনোযোগ দেয় আমি শুধু একটা কথাই বলবো আপনি ওরে just এটুকুই বলবেন দরকার হলে আমি তোকে প্রত্যেক সপ্তাহে ঘুরতে নিয়ে যাব তবুও mobile আসক্তি নয় ও যেন ভালো result করে ওরে আসলে বোঝানো উচিত তাই তোমাকে অনেক ধন্যবাদ। তার জন্যই আমরা এই family picnic টা করি শোনেন আপনি ওকে যদি প্রতিশ্রুতি দেন যে আমি তোকে এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব যেটা তুই জ্ঞান অর্জন করতে পারবি আর মজাও পাবি এরকম অনেক কিছুই অনেক ভালো লাগবে কিন্তু তোর result ভালো করতে হবে তারপরে এরকম একটা শর্ত দিলে ও রাজি হবে ঘুরতে যাবেন তারপরে আবার বলবেন এটা অবশ্যই তার ভালো লাগবে। কারণ বিনোদন জিনিসটা মানুষের মস্তিষ্কে কাজ করে ভালো লাগবে তার হবে সে ওই অনুযায়ী সে পড়াশোনাও করবে চতুর হবে ঘুরতে নিয়ে গেলেন সমস্যা নাই। সে নিজেও বুঝবে পরিবার নিয়ে ঘুরতে গেলে অনেকখানি মজা পাবে আর কি অনেক ভালো লাগলো মনটা ফুরফুরে হবে যাই হোক তোমার সাথে অনেক কথা বললাম আশা করি আমাদের picnic অনেক মজা হবে তুমিও ready থেকে থেকো ছোট ভাই বোনদেরও ready রাখিও অবশ্যই অনেক অনেক মজা করব আমরা । ঠিক আছে আমরা ফেব্রুয়ারিতে যাব ইনশাআল্লাহ ওকে তাহলে ভালো থাকবেন কথা বলে ভালো লাগলো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

কি খবর কেমন আছিস? কি চলছে? তোকে তো file গুলো পাঠিয়ে দিয়েছি। তুই email টা খুলে দেখবি মিথ্যে কথা বলিস না আর হ্যাঁ PDF ও পাঠানো হয়েছে দেখো একবার খুলে দেখো। সব কিছু পেয়ে যাবে হ্যাঁ

আরে এটা তো ওই script টা নয় বাবু তুমি ভুল script টা ভুল লোককে পাঠাচ্ছো এটা তো script টা যেটা ওই লোকটার জন্য এইটা তো ওইটা

হম হম তুই শিখিয়েদে তাহলে তুই লিখে দেনা চাপ কিসের? তুই যখন এতো বেশি ভালো পারিস তুই লেখ না।

ও তাহলে তুই এতো বলছিস কেন ওই লোকটাকে বলতে দেনা। একবার বলছিস যে file টাই খুলছে না। আর না খুলেই তুই এতো বক বক বক বক করছিস যত সব ওহ তুই mail টা খোল mail টা খোল Exactly আর দেখ ওইটা PDF version টাও আছে আর এই doc version টাও আছে এবার দেখ ওইটা। হ্যাঁ আমি পাঠালে খুলবে না হ্যাঁ

বল পাঠিয়েদে ওকে তারপরে আমরা কথা বলবো হ্যাঁ এতদিন হয়ে গেলো internet আর এই সব কিছু used করতে কিচ্ছু শিখিসনি এখনো রয়ে গেছে।

ওই আহ পরান যায় জ্বলিয়া রে